এতে একটা ছেলা আ উ উহা ডান্স করছে উ উহাদের লাল রং এর শাড়ী পড়া আছে।

এই জায়গায় রাস্তা দেখাচ্ছে এখানে যাওয়া যাওয়া করার জন্যে রাস্তা আছে এইদিকে হরভরা সিন্ দেখাচ্ছে এথায় ।

হারা ভরা মহৌল আছে এখানে-এ এ সবাই সিন্ -তে দেখতে নিয়ে ভালো লাগছে।

অনেক মতন কেতাব রাখা আছে। এটা লাইব্রেরী লাগছে।

সিমেন্ট -এর ডে মূর্তি আছে আর তার ধারে ধারে গাছ ব্রিচ আছে ।

এতে বিবাহের মণ্ডপ সাজা আছে এখানে ভালো করে সবাই--

এ এ এইখানে দেখতে নিয়ে এখানটা দেখতে ভালো দেখাচ্ছে এতো এ এই দৃশটা।

সামনে একটা নদীর স্রোত বইছে এখানে রা রা রাস্তার ধারে ধারে রাস্তা বোনা আছে।

গাছ লাগা আছে। দেখতে নিয়ে সিন -টো দা অনেক ভালো দেখাচ্ছে।

এথায় এ সবাই উম গাছ ব্রিচ হারা ভরা সিন্ দেখাচ্ছে।

সামনে একটা মিঠাই এর দোকান আছে মিঠাই দোকানতে সব রকমের মিঠাই--

এ রাখা আছে দেখতে নিয়ে সবাইকে ভালো লাইগছে।

এতে একটা পোস্ট অফিস এর উমমম আর সিন্ আছে পোস্ট অফিস এর বাইরে পোস্ট অফিস এর বোর্ড লাগা আছে ।

আর অনেক মত লোক আছে লোক সভায়। আপনার আপনার পুজো করছে।

মোটা মোটা গাছ আছে এইখানে ।

আওয়া যাওয়ায় সব লোক করছে ধারে ধারে গাছব্রিচ লাগা আছে।

তার যে ধারে ধারে ধারে সাইকেল দাঁড়া আছে।

এ দি-এ বাইক দাঁড়া আছে। সে সে এটা একটা শান্ত মহল লাগছে।

কত লোক আওয়া যাওয়া করছে। অনেক মতন ভিড় আছে এখানে অনেক মতন জায়গা আছে এইখানেতে।

দেয়াল আছে দেয়ালটার এটা দেখাচ্ছে এটার দেয়ালটা আছে ওইখানে সবাই আওয়া যাওয়া--

এবার রংবেরঙা কালার -এর আছে ওইখানে আর রংবেরঙা রঙের আছে ওইখানেতে।

হেথাত দুই ধারে গাছ দেখাচ্ছে। ঐখানে রাস্তার আওয়া যাওয়ার করবার জন্যে রাস্তা আছে।

এইখানে আয়া আর আর একটু গাড়ি আওয়া যাওয়া করছে ।

পুস্তক রাখা আছে সবাই রংবেরঙ্গের পুস্তক দেখাচ্ছে ঐখানে মনের মত পুস্তক দেখাচ্ছে সবার একই সবার ।

এখানে একটা মল -এর সিন্ আছে। মাল -এতে এ কাপড়ের দোকান আছে। ওখানে --

অনেক নতুন কাপড় রাখা আছে সবার সাইজ -এ নিয়ে ধারে টাঙ্গা আছে কিছু টি--

এ ধারে একটা মূর্তি ই-স্ট্যাচু লাগা আছে বাঁশ ব্রিচ টা হরা ভরা দেখাচ্ছে ওখা ওখানে--